এটা দেখে মনে হচ্ছে একটা দুকান।

এই মলটার নাম হল শরিফ এখানে ছেলেদের ড্রেস থাকে।

একটা টিনের ঘরও দেখা যাচ্ছে তারপাশে আর একটি দোকান দেখা যাচ্ছে।

এটা দেখে মনে হচ্ছে একটা মন্দির।

তারমধ্যে অনেকগুলি লাল কালার অনেকগুলি পাতা কালার অনেকগুলি সাদা কালারের বোতল।

একানে একটা লোক দাঁড়িয়ে আচে উপর থেকে ঝর্ণার জলের মতোন পড়ছে।